একটি ছেলে বাচ্চা ছেলে এখানে কোমড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এবং দূরে আমি অনেক গাছপালা দেখতে পারছি।

এটি ঘরের পর্দা স্বাভাবিক আমার মনে হচ্ছে তাই--

আকাশটাও খুবই সুন্দর দেখাচ্ছে এরই মাঝে সাদা সাদা বরফ।

খুব সুন্দর একটি রাস্তা তারই মাঝে দাঁড়িয়ে আছে একটি বাইক ।